আমি দেখতে পাচ্ছি এটা হল একটি রোড ।

সামনে একটি মিরর দেখতে পাচ্ছি।

সামনে একটি উইনডো রয়েছে এখানে।

এখানে একটি দরজা রয়েছে কালো কালারের।

সাইড-এ একটি নীল কালার -এর দরজা দেখতে পাচ্ছি।

এখানে চেন দিয়ে তুলানো রয়েছে এগুলা--

আমি দেখতে পাচ্ছি এখানে একটি বড়ো রেস্টুরেন্ট রয়েছে।

উপরে অনেকগুলি কারেন্ট -এর তার দেখা যাচ্ছে।

সাইড -এ দুটি মানুষকে দেখতে পাচ্ছি।

এখানে আকাশটি পুরা নীল কালারের দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলি জ্যামিতি বক্স রাখা আছে এখানে টেবিল এর উপরে।

আমি দেখতে পাচ্ছি এটা হল একটি বড়ো পাহাড়।

এখানে অনেকগুলি রিক্সা গাড়ি দেখতে পাচ্ছি।

এখানে আকাশটি পুরা হোয়াইট কার কালার -এর দেখা যাচ্ছে।

এখানে আকাশটি পুরা নীল কালারের দেখতে পাচ্ছি।

সাইডে ফুল দিয়ে ডেকোরেশন করা।

এইখানে কোনায় লাইটিং বাল্ব ঝুলানো দেখা যাচ্ছে।

একটি হলুদ কালার -এর পোস্টার লাগানো রয়েছে উপরে।

আমি দেখতে পাচ্ছি সামনে একটি ছোট্ট সুইমিং পুল ।

কোণায় একটি কালো কালার -এর কম্পিউটার দেখা যাচ্ছে।

এখানে একটি কালো কালার -এর কম্পিউটার দেখতে পাচ্ছি কোনায়।

এখানে খুঁটিতে একটি সুইচবোর্ড দেখা যাচ্ছে হোয়াইট কালার -এর।

কোনায় একটি নীল কালারের দরজা এখানে রয়েছে।

সাইড -এ কয়েকটি বড় বড় গাছ দেখা যাচ্ছে এখানে।

সামনে অনেকগুলি বক্স রাখা আছে মোবাইলের ।